হ্যা কালীপূজা বা শ্যামাপূজা এবং তো আহ কালীপূজা বা শ্যামাপূজা আহ বেশিভাগ পূজা অন্য~ অন্যান্য জনতার পূজার তুলনায় এগিয়ে থাকি, অগ্রজনিত উপায়ে সম্পাদিত হয়। রাজ্যের শান্তি আসার মন্ত্র ও আচারীর মার্ধমে কালী পূজা করা হয়। হ্যা, একদমই তাই। দেবী কালী, মহামায়া হ্যা তিনি অমাবস্যা তিথিতে যে কার্তিক মাসে অনুষ্ঠিত এই কার্তিক পূজাকে বলা হয় বলা হয় দীপান্বিতা কালী পূজা। এই পূজা আলো ও আতশ বাজি আতশবাজির উৎসব। বহু প্রাচীন কাল থেকেই এই বাংলার লার সদ্~ সাদ্য সাধনার প্রকাশ ঘটেছিল। হ্যা অমাবস্যার মধ্যরাতে কালীপূজা শুরু হয় এবং তা চলে সারারাত। দেবী কালী হলেন দেবী দুর্গার উগ্র অবতার এবং কালো রথের দেবী কালী সমস্ত অনিষ্ট থেকে রক্ষাকারী হিসেবে পরিচিত। হ্যা, দেবী দূর্গা অসুরদের বিনাশের জন্য তিনি এই রুদ্ররূপ ধারণ করেছিলেন। তিনি এই জগৎ থেকে পাপ উম পাপ থেকে মুক্ত করার জন্য এই আম অবতারে অবতারে ব্রত হয়েছিলেন। সেই জন্য আমরা এই অবতারকে পুজো করে থাকি। হ্যা, দেবী কালী তার ভক্তদের আশীর্বাদ দেন। দেবী কালির এমন শক্তি রয়েছে যা তার ভক্তদের নেতিবাচকতা এবং মৃত্যু থেকে রক্ষা করতে পারে। শক্তির উপাসনা ঐতিহ্যকে বহন করে হে বাংলার বুকে আজো দেবী কালির ও আরাধনা করা হয়। কলিদেবীর উপাসকরা হিন্দু-বাঙালি সমাজে বিশেষ সম্মান পেয়ে থাকেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রামকৃষ্ণ, পরমহংস ও তার শিষ্য স্বামী বিবেকানন্দ রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ। আজো দেবী কালির আরাধনা করা হয় হয় আমাদের এই বাঙালি ই সমাজে, তিনি আমাদের কাছে চে দেবী তুল্য। লম~ মহানিশার আসার প্রতীক দেবী কালির সংহার করে উম সংহার ও উদ্দেশ্যে সে প্রলয় দা~ বাঁধন বাঁধন জাগিয়ে তুলেন আর

এক হাতে খর্গ আর আরেক হাতে মুন্ড নিয়ে ইয়ে দেবীর ভয়ানর রু~ রূপ এই আমদা না কালী রূপে দেখেছি। কালীকে বিষয়বস্তু পরে রচিত শ্যামাসংগীত বাংলা সাহিত্য ও সংগীত ধারার একটি গুরুত্বপূর্ণ পর্ব। রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ কালী সাধকেরা এবং কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমুখ বিশিষ্ট কবিরা অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত লিখেছেন কলিদেবীর বিষয়ে। হ্যা, শ্রী রামকৃষ্ণ, রাম-প্রসাদ, বামাক্ষেপা, কিংবা কমলাকান্ত ভট্টাচার্য সকলে পরম আরাধ্যা দেবী কালীকে কে নিয়ে জগ জগ ধরে রচিত হয়েছে বহু গান। কালিপূজাকে কেন্দ্র করে এই গানগুলিও সুপরিচিত হয়ে উঠেছে। স্বামী বিবেকানন্দ মৃত্যুরূপা কালী নামে একটি দীর্ঘ কবিতা এবং তার শীর্ষক ভগিনী নিবেদিতা মাতৃরূপা কালী নামে একটি প্রবন্ধগ্রন্থ রচনা করেছিলেন। হ্যা, ওরা ঐতিহাসিকরাও মা কালির রূপ যেভাবে বর্ণনা দিয়েছেন তেমনি পু~ পুরানেও মা কালির একইভাবে বর্ণনা দেওয়া হয়েছে। পুরাণমতে দেবী মহামায়ার দশম মহাবিদ্যার রূপের প্রথম রূপ হলো কালী। পৌরাণিক কাহিনীতে বলা হয় শম্ভু ও নিশুম্ভূ নামের দুই অসুরকে পরাজিত করে এ দেবকুলকে রক্ষা করার জন্য আবির্ভুতা হন দেবী কালী। হ্যা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনেক কালী মন্দির আছেন। তাই ভারতের অন্নান্য অঞ্চলের কালীকে কোলকাত্তাওয়ালী বলা হয়। কলকাতার সবচেয়ে বিখ্যাত কালীমন্দিরটি হলো কালী-ঘাট মন্দির। এটি একটি সতী পীঠ। হ্যা, অদ্দ্যাশক্তি ভগবতীর উশ থেকেই সৃষ্টি হন কালী। উশ থেকে জন্ম বলে প্রথমে তাকে বলা হয় দেবী কৌশিকী। আর কৌশিকী রূপ ধার ও নের পর ভগবতীর গায়ের রং ঘন কালো হয়ে ওঠে। আর এই রঙের কারণেই তাকে কালী বলে সমন্ধ করা হয়। শক্তির উপাসনার আরাধ্যা

হ্যা, এছাড়াও দক্ষিনেশ্বর কালীবাড়ি, আদ্যাপীঠ, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি ইত্যাদি কলকাতা অঞ্চলের বিখ্যাত কয়েকটি কালীমন্দির। এছাড়া লালনার সিদ্ধেশরী কালীবাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনার ময়দা কালীবাড়ি, উত্তর চব্বিশ পরগনার হালি শহরের রামপ্রসাদী কালীমন্দির ইত্যাদি পশ্চিমবঙ্গের বিখ্যাত কয়েকটি কালীমন্দির রয়েছে। হ্যা, আর আমরা আমরা এই কালী মূর্তিকে মূর্তিকে দেখতে পাই যার হাত যার মধ্যে এক হাতে খর্গ, এক হাতে তে কাটা নরমুণ্ড আর দুই হাতে দেখা যায় ধরা ময় মুদ্রা ও আশীর্বাদ মুদ্রা। তার গলায় নরমুন্ডের মালা আর তার হাতে ধরা নরমুন্ডের রক্ত পান করে তার বাহন শিয়াল। হ্যা, বাংলাদেশেরও রাজধানী ঢাকা শহরের অধুনা ধ্বংসপ্রাপ্ত রমনা কালীমন্দির ছিল খুবই প্রাচীন একটি কালীমন্দির। ভারতের রাজধানীর নতুন দিল্লির নতুন দিল্লি কালীবাড়ি নতুন দিল্লী কালীবাড়ি একটি ঐতিহ্যপূর্ণ কালী-মন্দির।

মহা মহাকাল সংগীতা আবার কালির নয়টি রূপের কথা বলা হয়েছে যার উম মধ্যে ধে কাল কালী, কমলা কালী

হ্যা বলা হয় কালির ভয়ে দক্ষিণ দিকের অধিপতি জম ভীত হয়ে ভীত হয়ে পলায়ন করেছিলেন বলে কালির এই রূপের নাম দক্ষিণা কালী। এভাবে কখনো ভদ্র কালী রূপে শান্ত সমাহিত কালীর রূপ, চামুন্ডা রূপে উগ্র, ভয়া~ ভয়াল দর্শনা দেবীর মূর্তি কিংবা রূপে শালংকরা অপূর্ব সুন্দর রূপের কবি কালী পুঁতিতা হন এই বাঙলায়। হ্যা, ফলহারিণী কালী পূজা তা ছাড়া তারাপীঠে আরাধ্যা দেবী তারার পূজাকে বলা হয়

শীতকালে লে পৌষ মাসে কোথাও কোথাও বিশেষ মনোষ্কামনা পূরণের ল~ আহ লক্ষে উম পৌষ কালী রূপে দেবীর আরাধনা না করা হয়। দুর্গাপূজার মতো কালীপূজা তেও গৃহস্থ বাড়িতে বা মণ্ডপে মাটির মূর্তি তৈরী করে তাতে পূজা করা হয়। ব্রাহ্মণ ও তান্ত্রিক দুই পদ্ধতিতে এই কালির আরাধনা করা হয়ে থাকে। তান্ত্রিক পদ্ধতিতে যে মধ্যরাত্রে যে পূজা হয় হ্যা, দেবী মহামায়ার দর্শন মহাগয়ি বিদ্যার রূপের মতো দেবী কালিরও নয় দশটি

কালীপূজা নামেই পরিচিত। হ্যা, একদমই তাই। আহ কালিমাকে উম তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাত্রে যে মন্ত্র উচ্চারণের মার্ধমে পূজা করা হয় দেবীর সামনে পাঠা বা ভেড়া বলি দেওয়া হয়, বলি দেওয়া ওয়ার পশুর সুর কাটা মুন্ড, রক্ত মিষ্টি অন্য বালতি মাছ ও মাংশে উৎসর্গ করা হয় দেবীকে। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত ব্রাহ্মণ মতে এই আদ্যা শক্তি দেবীর কালী পু~ পুজিত

দীপা~ দীপান্বিতা কালীপূজা ছাড়াও প্রচলন বাংলায় আরো দুই ধরনের কালীপূজার প্রচলন আছে তার মধ্যে মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রটন্তী কালী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পলহরিণী কালী, তাছাড়া তারাপীঠের আরাধ্যা দেবীর তারার পূজাকে বলা হয় কৌশিকী কালী পূজা। হ্যা, আমাদের বাঙালিদের এইভাবেই কালীপূজা করা হয়ে থাকে তা ছাড়া বিশেষ বিশেষ উপজাতিদের মধ্যে মদ ও মাংশ সংযোগে গে তন্ত্রমন্ত্রে যে কালীপূজা জা করার কথা জানা যায়। সর্বক্ষেত্রেই তেই রক্তজবা বা ফুল ছাড়া দেবী কালির পূজা অসম্পূর্ণই থে~ থেকে যায়। রামপ্রসাদের সেই বিখ্যাত গান শশানে জাগিছে সে মাওয়া আমরা অনেকেই শুনেছি দেবী কালীকে কে উম শশানচারি দীপ মনে করা হয়। এই তাই বাংলার বিভিন্ন শশানে নে দীপান্বিতা কালীপূজা যার দিন শশান কালিনির পূজা করা হয়। একদিকে শক্তির আরাধনার মধ্যে দিয়ে অন্তরের কুন্ডলিনী শক্তির জাগরণ ঘটিয়ে অসুর বিনাশ এবং অন্যদিকে আলোর উৎসবে আতশবাজির রোশনাইতে মনের অন্ধকার দূর করার বাসনা নিয়ে ভক্তরা কালিপুজায় সমবেত হন। হ্যা তাছাড়া উম আমাদের দেড় এই ত্রিপুরাতে যেভাবে কালীপূজা হয়, হয় একইভাবে যে পশ্চিমবঙ্গে গে বঙ্গেও সে একই ভাবে কালীপূজা করা হয় তবুও যদিও আমাদের থেকে অনেক বিরাটভাবে তারা এই উম পুজোর দিন উদযাপন করে থাকে। পশ্চিমবঙ্গের কোলকাতায় যেমন দুর্গাপূজার আড়ম্বর থেকেই বে~ আহ বেশি ঠিক সেভাবেই বেই সারা সাত~ উম বারাসাতের তের কালীপুজাও খুবই ঐতিহ্যপূর্ণ এবং এবং জাকঁজমকের সঙ্গে এখানে কালীপূজা করা হয়। হ্যা, এই পূজা আলো ও আতশবাজির উৎসব। বহু প্রাচীনকাল থেকেই এই বাংলা, এই উৎসব বাংলায় সাত্য সাধনার প্রসার ঘটেছিলো। সত্যির উপাসনার সুপ্রাচীন ওতিহ্যকে বহন করে বাংলার বুকে আজো দেবিকালের আরাধনা করা হয়। হ্যা কালিদেবীর উপাসকরা হিন্দু বাঙালি সমাজে বিশেষ সম্মান পেয়ে থাকে । তাদের এই মহাকালির যে আরাধনা অনেক অনেক জ্ঞানী ব্যক্তিরাও নিয়োজিত হয়েছেন।

নমস্কার। plastic bag উপর নিষেধাজ্ঞা একটি plastic bag poly bag বা থলি হল পাতলা নমনীয় plastic এর film non oven febric বা plastic এর textile দিয়ে তৈরি এক ধরনের পাত্র plastic এর bag গুলি খাদ্য ও পণ্য গুঁড়া বরফ পত্রিকা রাসায়নিক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 বেশিরভাগ plastic এর bag সিমের cup seal করা হয় আবার কিছু আঁঠালো দিয়ে বাঁধা থাকে একটি plastic এর bag poly bag বা থলি হলো পাতলা নমনীয় plastic এর film non oven fabric বা plastic এর textile দিয়ে তৈরি এক ধরনের পাত্র অনেক দেশ light weight plastic এর bag গুলি বন্ধ করার জন্য আইন প্রবর্তন করছে কারণ plastic কখনোই সম্পূর্ণরূপে জৈব degradable নয়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

tic এর ব্যাগ এর আয়ু বারো minute দুই হাজার চোদ্দ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন প্রতি প্রায় তিনশো কুড়ি crack তো ব্যবহার করা হয়েছিল plastic এর bag নিষিদ্ধ কেন পরিবেশ দূষণের একটি প্রধান কারণ উপাদান হিসেবে plastic অ bio degradable এবং এই ভাবে plastic এর bag শত শত বছর ধরে

tic এর bag নিষিদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কি ধরনের plastic এর bag নিষিদ্ধ

তবে বাজারের বিক্রেতা ও দোকানদাররা এখনো এই ধরনের bag ব্যবহার করছেন যদি আমরা plas tic এর bag ব্যবহার করতে না পারি কাগজের bag আমাদের জন্য পরবর্তী উপলব্ধি বিকল্প বাজারে মজুদ কাগজের bag আছে যেগুলি বড় দোকানে ব্যবহার করা হয় ভারত কি plas tic এর bag ওপর নিষেধাজ্ঞা আছে কার্যকরী পয়লা জুলাই দুই হাজার বাইশ একক ব্যবহারের plas tic item নিষিদ্ধ করেছে যে গুলির ব্যবহার সামান্য কিন্তু প্রায়ই আবর্জনা আবর্জনা থাকে যেমন plastic এর খড় নিষেধাজ্ঞার লক্ষ্য হলো plastic দূষণ রোধ করা কারণ একক ব্যবহার করা plastic পৃথিবী এবং জলজ পরিবেশের ক্ষতি করে পয়লা জুলাই দুই হাজার বাইশ থেকে plastic নিষিদ্ধ

টি নির্মাতাদের চল্লিশ micron পুরুত্ব plastic বর্জ্য ব্যবস্থাপনা এবং handelling in handling rule দুই হাজার এগারো দ্বারা নির্ধারিত থেকে পঞ্চাশ micron পুরুত্বে পরিবর্তন করার জন্য অনুরোধ করে সর্বশেষ সংশোধনী তে সরকার পঞ্চাশ micron এর গুরুত্বের plastic bag নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং পঁচাত্তর micron এর বেশি পুরুত্ব নির্দিষ্ট করেছে plastic bag ব্যবহার করা কি ঠিক এগুলি ক্ষুদ্র বিষাক্ত কনাতে ভেঙে যায় যা মাটি এবং জলপথকে দূষিত করে এবং প্রাণীরা ভুলবশত তাদের গ্রাস করলে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে কিন্তু বজ্র plastic এর bag গুলি আশেপাশের সমস্যাগুলি photo degrate হওয়ার অনেক আগেই শুরু হয় plastic এর bag এর অপ্রয়োজনীয়' ব্যবহার আমাদের পৃথিবীতে দ্রুত দূষিত করছে ভারতে নিষিদ্ধ উনিশ item কি কি PTI অনুসারে এই উনিশটি চিহ্নিত সু item এর মধ্যে রয়েছে ear bird বেলুনের জন্য plastic লাঠি পতাকা can stick ice cream stick polish tray streght thermocall plate glove dust glass কাঁটা চামচ ছুরি straw tray মোড়ক বা মিষ্টির বাক্স আমন্ত্রণ কাঠ ciggerette এর packet plastic বা TDC packaging stream গুলির আশেপাশে plastic এর সমস্যা কি plastic bag অনেক ছোট এবং বড় পরিবেশগত এবং পরিবেশগত সমস্যার সৃষ্টি করে plastic এর bag এর সবচেয়ে সাধারণ সমস্যা হলো

দীর্ঘমেয়াদে প্রচুর পরিমাণে বজ্র তৈরি করে ভুল ভাবে ফেলে দেওয়া bag গুলি জলপথ আটকে থাকা নর্দমা এবং মহাসাগর গুলিতে তাদের খু পথ খুঁজে পেয়েছে যার সামুদ্রিক বস্তু তন্ত্র কে প্রভাবিত করেছে ও বিপুল পরিমাণ plastic বজ্র প্রতিবছর সাগরে জমা হয় যার সামুদ্রিক ও জাতির জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং সামুদ্রিক খাদ্য শৃংখলকে ব্যাহত করে অনেক micro bikreal প্রজাতি plastic এর কনার উপর উপনিবেশ স্থাপন করে এটি তাদের ক্ষতিকারকতা বাড়ায় এবং বায়ু চালিত plastic এর কনা সমুদ্রের বিভিন্ন অংশে আবর্জনার পেচ তৈরি করে জাতিসংগ্রামে এর জাতিসংঘের অনুমানকে দেশগুলি তার জীবনচক্র জুড়ে plastic এর দক্ষ ও উৎপাদন ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে মহাসাগরে মাছের চেয়ে বেশি plastic থাকবে plastic নিষেধাজ্ঞার প্রভাব আমেরিকান

closever bag এর ব্যবহার চল্লিশ শতাংশ point কমিয়েছে বিদ্যমান গবেষণার দুই হাজার উনিশ পর্যালোচনা অনুসারে লেজি এবং চার্লস ডেজ ডনে হা ডেনমার্কের ছেষট্টি percent আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা বেলজিয়াম হংকং ওয়াশিংটন ডিসি সান্তা বার বারায় ninty percent এর বেশি চুয়াত্তর থেকে ninty percent এর মধ্যে ব্যবহার রাস পড়েছে এ রাস পরে ব্যবহা~ ব্যবহার হ্রাস করে ব্যবহার রাস করেছে যুক্তরাজ্য এবং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 journal এ দুই হাজার উনিশ সালের গবেষণায় দেখা গেছে যে ক্যালিফোর্নিয়ার plastic carry bout bag এর উপর নিষেধাজ্ঞা কার্যকর করার ফলে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 pound ca plastic কিনেছে trash bag আহ trash bag trash bag কেনার মাধ্যমে plastic এর carry out bag গুলি trash bag হিসেবে পুনরায় ব্যবহার করা হয়েছে plastic bag এর সমালোচনা plastic bag নিষিদ্ধ করলে

পাতলা plastic এর bag ব্যবহার থেকে নিরুৎসাহিত করতে পারে তবে এটি এমন এলাকায় অনিয়ন্ত্রিত একক ব্যবহারের কাগজের bag বা অনিয়ন্ত্রিত মোটা plastic এর bag এর ব্যবহার ও ছড়িয়ে হারিয়ে দিতে পারে যেখানে এইগুলি বিনামূল্যে প্রদান করা হয়

কিন্তু non plastic bag যেমন কাগজ তুলা vergin plastic যেমন পঞ্চাশ micron এর পূর্ব plastic ব্যবহার করে উৎপাদন plastic এর bag এর চেয়ে বেশি green house bag gas নির্গমন করতে পারে যার মানে plastic এর bag নিষিদ্ধ হওয়ার পর green house gas নির্গমন বাড়তে পারে plastic bag এর বিকল্প গুলিতে plastic এর bag এর চেয়ে আরো বেশি পরিবেশবান্ধব করার জন্য একশতবার পুনর্ব্যবহার বলতে হবে

stand দেড় মতন উচ্চ স্পর্শ সৃষ্টে plastic ভিক্ষার জন্য বিস আইন আছে কি কেনিয়া কেনিয়া পরিবেশ রক্ষার জন্য দুই হাজার সাত এবং দুই হাজার এগারো সালে plastic bag তৈরি এবং আমদানি নিষিদ্ধ চেষ্টা করেছিল যখন নির্মাতারা এবং খুচরা বিক্রেতারা ভোক্তাদের কাছে অন্যান্য উপাদান ব্যবহারের খরচ pass করার হুমকি দেয় দুই হাজার সতেরো সালে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী পরিষদ সচিব এবং অধ্যাপক জুডিওয়াখুন্গু গ্যাজেটসনথিসনং দুই হাজার তিনশো ছাপ্পান্ন এর অধীনে ঘোষণা করেন যে বাণিজ্যিক এবং গৃহস্থালি packaging এর জন্য ব্যবহৃত সমস্ত plastic bag এর ব্যবহার উৎপাদন এবং আমদানি নিষিদ্ধ করেছে প্রথম packaging bag হাসপাতালের বজ্র bag এক বজ্র হাসপাতালের বজ্র bag এবং আবর্জনা can liner গুলি নিষেধাজ্ঞা থেকে অব~ অব্যাহতিপ্রাপ্ত এই নিষেধাজ্ঞাকে বিশ্বের সবথেকে কঠিন act হিসাবে বিবেচনা করা হয়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 দক্ষিণ আফ্রিকার সা দুই হাজার চার সালে bag শুল্ক চালু হওয়ার আগে plastic এর bag গুলি দক্ষিণ আমেরিকার একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল bag গুলি কখনোই নিষিদ্ধ করা হয়নি তবে plastic bag প্রস্তুতকারকের দ্বারা প্রদেয় শিল্প চালু করা হয়েছিল মোটা plastic এর bag এর

ব্যবহার ক্রমাগত ভাবে প্রতি বছর কয়েক billion plastic এর shopping bag এ বেরিয়েছে plastic bag কি ক্ষতিকর plastic bag গুলি পুনঃব্যবহার করা কঠিন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

plastic এর দশটি টি ব্যবহার কি কি বিমান গাড়ির খেলাধুলার পোশাক কোলা হল medical tra~ train চশমা super market এর গাড়ি artilary র রান্না ঘরের জিনিসপত্র কিভাবে আমরা plastic কমাতে পারি tips আপনার plastic খরচ কমাতে একক ব্যবহার করা plastic যেমন পানিয় straw এড়িয়ে চলুন আপনি যদি কেনাকাটা করতে চান তবে একটি পোশাকের bag নিতে ভুলবেন না চুইংগাম recycle করুন এটাও plastic এর তৈরি দেশি বা bulk খাবার এবং কম packet জাত পণ্য কিনুন glass বা stainless steel এর পাত্রে plastic এর tupler আর অদল plastic এর plastic এর tupler অদল বদল হোল অদল বদল করুন শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর হলো একটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা অমৃতসর পাঞ্জাব ভারতের পরিষেবা দেয় এটি রাজা সংসিতে অবস্থিত শহরের কেন্দ্র থেকে এগারো কিলোমিটার সাতমাইল উত্তর-পশ্চিম এটি চতুর্থ শিখ গুরু এবং অমৃতসরের এর প্রতিষ্ঠাতা গুরু রামদাস এর নামে নামকরণ করা হয়েছে বিমানবন্দরটি পাঞ্জাবের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর

দুই হাজার সতেরো থেকে আঠারো আর্থিক বছরের বিমান বন্দরটি ভারতের তৃতীয় দ্রুততম বর্ধনশীল বিমানবন্দর ছিল দুই হাজার উনিশ এবং দুই হাজার কুড়ি সালের flight track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 প্রতিবছর দুই থেকে পাঁচ million যাত্রী দ্বারা দুই হাজার কুড়ি সালে এশিয়ার এর সেরা বিমানবন্দর হিসেবে পুরস্কৃত হয়েছে ইতিহাস উনিশশো তিরিশ সালে বিমানবন্দরটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এটি VVIP চলাচলের জন্য ব্যবহৃত হয়েছিল স্বাধীনতার পর এটি দিল্লি ও শ্রীনগরের সঙ্গে যুক্ত হয় কাবুলে প্রথম আন্তর্জাতিক flight চালু হয়েছিল উন্নিশশো ষাট সালে উন্নিশশো বিরাশি সালের জানুয়ারিতে

stop নিয়ে এবার্মিহাম পর্যন্ত একটি flight চালু করে এই পরিষেবা পৌঁছে এই পরিষেবা পৌঁছে নিউল্যান্ড এর উত্তর ভারতীয় জনসংখ্যাকে নিজ দেশের সাথে সংযুক্ত করেছিল boying সাতশো সাত আহ boying হম boying সাতশো সাত আর দ্বারা পরিচালিত হয়েছিল boying সাতশো সাত বিমান ব্যবহার করে air india দুই হাজার পাঁচ সালের মে মাসে বার্মিংহাম হয়ে টর্নেডোতে তার পরিষেবা চালু করে দু'বছর পরে তবে কেরিয়ার এবং দিল্লি hub থেকে টর্নেডো পর্যন্ত সরাসরি flight এর route পরিবর্তন করে নভেম্বর দুই হাজার দশ সালে বিমানবন্দরের নাম পরিবর্তন করে শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় উদ্ধৃতিটি উদ্ধৃতিটি প্রয়োজন পরের অক্টোবরে আহ পরের অক্টোবরে ব্রিটিশ মিডল্যান্ড international একটি air bird এ তিনশো তিরিশ বিমান এর মাধ্যমে আলমার্টে মাধ্যমে লন্ডনের সাথে সংযুক্ত চালু করেন ব্রিটিশ air hose এর মধ্যে একীভূত হওয়ার পর অক্টোবর দুই হাজার বারো

আলাইকুম আসসালাম আমি ভালো আছি শুভ সন্ধ্যা আপনি কেমন আছেন? যি শুভ সন্ধ্যা আলহামদুল্লা আল্লা অশেষ ইচ্ছাই ভালো আছি আচ্ছা আপু আজকে আমরা এখন কথা বলবো education নিয়ে এই বিষয়ে যদি আপনার মতামত তা প্রথমে পেশ করতেন হ্যাঁ education আসলে হচ্ছে শিক্ষা যে কোনো কিছু শিক্ষাকে আমরা education বলি education ধরেন আমাদের সাধারণ অর্থে বলতে চাই জ্ঞান বা দক্ষতা অর্জন হচ্ছে শিক্ষা আমার কোন বিষয়ে কোন ধারণা আছে জ্ঞান আছে তার দক্ষতা অর্জন হচ্ছে শিক্ষা আবার যদি ধরেন আমরা ব্যাপক অর্থে বোঝাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারি প্রগতি গত ভাবে জ্ঞান লাভে প্রকিয়াকে শিক্ষা বলে আমি তো কোনো পদ্ধতি অবলম্ব একটা শিক্ষা গ্রহণ করলাম তাকে কিন্তু education বলে ধরেন আমি একটা কাজ শিখতে গেলাম suppose আমি একটা দরজি কাজ শিখতে গেলাম এখন আমি যদি সেটা দরজি কাজে পদ্ধতি আসলি কি সেই পদ্ধতি অনুযায়ী যদি আমি কাজটা শিখি সেটা কিন্তু শিক্ষা একটা পদ্ধতি বা কৌশল এবং শিক্ষা কি শুধু বই থেকে পড়াশুনা করলে শিক্ষা হয় সেটা নয় আসলে শিক্ষা অনেক প্রক্রিয়া রয়েছে বিভিন্ন ভাবে শিক্ষা যায় তাই শিক্ষাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আবার প্রয়োগ করতে পারি এখন আপনার যদি মন্তব্য কিছু মতামত থাকে বলতে পারেন জি আপু শিক্ষা বিষয়ে আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আসলে শিক্ষা বিষয়টা আমাদের অনেকের জ্ঞানের মতে যে একটা certificate মধ্যে আবদ্ধ হ্যাঁ school গেলাম পরীক্ষা দিলাম পাস করলাম certificate নিয়ে বেড় হলাম আমি শিক্ষিত আসলে কি ইটা শিক্ষিত একেকজন মানুষ তখনি সুশিক্ষা শিক্ষিত হয় যখন যে একজন ভালো মানুষে পরিণত হয়

স্যার এই কথা গুলো আমার মাথাই গেথে আছে স্যার বলে ছিল তোমরা শুধু পাঠ্য বই এই মধ্যে নিজের শিক্ষাকে গন্ডি বড্ড করে রেখনা তোমাদের শিক্ষায় শিক্ষায় আলোয় তোমরা চারিদিক আলোকিত করবে নিজেকে এমন ভাবে গড়ে তোলবে যেন তোমার কাজে কারো কোনো ক্ষতি না হয় এবং প্রত্যেক শিক্ষায় একটাই নৈতিক গুনাবলি রয়েছে আমরা প্রত্যেকে শিক্ষিত কিন্তু আসলে কাজের দিক থেকে আমরা অনেক সময় না না নিন্ম মানে কাজ করেছি কি আমাদের লক্ষ যদি করি আমাদের চারপাশে অনেক বড়ো বড়ো